এটা একটা কলেজ দেখা যাচ্ছে এটা একটা অনেক বড় কলেজ কলেজ -এর এখানে পোস্টার টাঙ্গানো আছে সামনে দুটো গাছ লাগানো আছে সামনে সামনে অনেক গাছ আছে।

অম রুম -টাতে একটা টিউলাইট রাখা আছে টিউলাইট টাঙানো আছে।

তিনটে বাচ্চে দেখা যাচ্চে নীচে অনেকগুলো পাথর দেখা যাচ্চে।

এটা একটা ইয়োগা ক্লাস এখানে ব্যায়াম ট্যায়াম করানো হচ্ছে এখানে সবাই নিজের ব্যায়াম করছে।

এটা একটা কোনো গ্রামের জায়গা যেখানে সবাই গ্রামে থাকে।

তো রোড -এ অনেক ভিড় এখানে একটা ফলের ঠ্যালাও লাগানো আছে।

সামনে আরেকটা ছোট্ট আলমারি রাখা আছে বেড -টা অনেক বড়।

অ্যা পশু জন্তুরা থাকে এখানে চার পাঁচটা হিরণ দেখা যাচ্ছে এখানে অনেকগুলো হিরণ আছে।

এটা একটা মমতা অহমন্ হসপিটাল একটা পোস্টার লাগানো আছে।

অনেক ওপর পর্যন্ত অনেক বিল্ডিং বড়ো বড়ো হসপিটাল ।

এটা কোনো একটা ভগবান নিয়ে যাচ্ছে তো রোড -এ একটা ভগবান--

আ-আছে কোনো গাড়িতে একটা ভগবান নিয়ে যাচ্ছে।

এখানে অনেক ফুলের সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্চে।

এখানে অনেকজন দাঁড়িয়ে আছে বড়ো বড়ো ক অনেক গাছ আছে।

ছেলেমেয়েরা এখানে জিম করতে আসে তো জিম -এর মেশিন -গুলো দেখা যাচ্ছে জিম -এর জাগাটা অনেক সুন্দর সামনে জানলা দেখা যাচ্চে।

এখানে অনেক তিন চার জন লেডিস দাঁড়িয়ে আছে সামনে ছেলেরা আছে।

এটা একটা সোনার দোকান এখানে অনেক সুন্দর সোনার জিনিস রাখা আছে।

জিম -এ অনেক মেশিন রাখা আছে তো একটা ছেলে জিম -ও করছে জিম -এর রুম -টা অনেক বড়।